এবং এ.টি.এম. টি চালু আছে লাইট জ্বলছে এ.টি.এম. এর ভে--

এখানে আমরা একটি বিরিজ দেখতে পাচ্ছি যার--

এখানে একটি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -এর--

এখানে একটি পোস্টারে কাট এন্ড ফিট জেন্ট সেলুন লিখা।

এখানে আমরা একটি কলেজ দেখতে পাচ্ছি । গভর্নমেন্ট টেক্চার ট্রেনি --

এখানে একটি নতুন ঘর তৈরি করা হচ্ছে।